তুমি এখন বর্তমানে দেখতে পারবা যে মানে বর্তমানে যে বিজ্ঞান এগুলা হ্যাঁ আছে অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের কোরআন শরীফের কিন্তু অবদান রয়েছে আছে না?

হ্যাঁ সেগুলো সব বিজ্ঞানদ্বারাও প্রমানীত হচ্ছে যে আসলেও তাই যেটা করতে বলা হয়েছে সেটা আমাদের জন্য মঙ্গলজনক ধরো আমাদের স্বাস্থ্যের জন্যও মঙ্গলজনক। বা আমাদের পরিবেশের জন্যও মঙ্গলজনক হ্যাঁ যেগুলো করতে নিষেধ করা হয়েছে সেগুলো বিজ্ঞান দ্বারাও প্রমাণিত হচ্ছে যে আসলেই সেগুলো ক্ষতিকারক হম আমরা কিন্তু ঐ যে ঐ কোরআন শরীফের যে কিতাব হ্যাঁ আমরা কিন্তু বিভিন্ন মাহফিলে শাইখের কাছ থেকে শুনেছি যে একটা নদী আছে যেই নদী টা শুখাইয়া গেলে হ্যাঁ ঐটা মানে তখন একটা সোনার খনী ভাসবে হ্যাঁ সোনার পাহাড়।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

এই যে সোনার খনী যে পাহাড়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

নজর দিতে পারে যে এটা তো সামনে কোরআন শরীফে আছে যা এটা তো সামনে হইতে পারে বা হচ্ছেও এখন হ্যাঁ তখন তারা কিন্তু মানে নিজের যে ভুল ধরার মাঝে আছে হ্যাঁ তারা কিন্তু চাইলে নিজের ধর্মটা পরিবর্তন করে আমাদের ইসলাম ধর্মে কিন্তু চাইলে আসতে পারে কিন্তু তারা এই যে আমাদের এই যে ইসলাম মানে বিরোধী মানে তারা করে হ্যাঁ তারা কিন্তু জেনে বুঝে এইগুলা করে আমি জানিনা তাদের হয়তো খারাপ লাগতে পারে বা তাদের মনে একটা ক্ষোভ আসতে পারে কিন্তু যেটা সত্য তাই না? আসলেই তাই আহ আমাদের কোরআনে বা হাদিসের অনেক উম বলা হয়েছে যে শেষ জামানা বা কেয়ামতের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 আহ দখল করার জন্য বা সেখান থেকে সোনা আহরনের জন্য আহ মানুষে মানুষে যুদ্ধ হবে, রক্তারক্তি হবে অনেক খুনাখুনি হবে তাই না? তো গবেষনায় দেখা গেছে যে আসলেই ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ বর্তমান দু'হাজার বাইশ সালের last যে report টা প্রকাশ করেছে সেখানেও দেখা যাচ্ছে যে আহ ফোরাত নদীর পানি আহ প্রায় এই গত দশ বছরে অর্ধেকের মত শুকিয়ে গেছে। তো সেখান থেকেও অনেক আহ গবেষক বা বিজ্ঞানীরা বলছে যে হ্যাঁ আসলেই তাই ইসলাম ধর্মে যা বলা হয়েছিল আহ যে কেয়ামতের পূর্বে এই এই লক্ষণগুলো প্রকাশ পাবে তার মধ্যে একটি এটা আসলেই তাই ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে হ্যাঁ এখন আমরা কিন্তু অনেক জায়গায় যে মানে আমাদের অনেক আলামত সম্পর্কে আলামত কিন্তু অনেকটাই হয়ে গেছে হ্যাঁ আমাদের কতটা আলামত ছিল যে সত্তরটা নাকি কতটা আলামত ছিল মনে নাই। ভুলে গেছি । কিন্তু অর্ধেকটই কিন্তু মানে বলতে গেলে শেষ মানে কয়েকটা আছে may be হয়তো সবগুলা কিন্তু পূর্ন হইয়া যাইতাছে আস্তে আস্তে তাইনা। হম আমি যতদূর জানি যে কেয়ামতের যে আলামতগুলো আছে তার মধ্যে প্রায় উম অনেকগুলোই প্রকাশিত হয়েছে যেমন ঘন ঘন ভূমিকম্প হবে ।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 মহিলা কন্ঠ অনেক বেশি বাইরে বের হবে এধরনের আরও আলামত রয়েছে যেগুলো কেয়ামতের পূর্বে সংঘটিত হবে সেগুলোই হচ্ছে আরকি। বাংলাদেশের কৃষি খাতের অনেক উন্নয়সাদন হয়েছে ঠিক না?

যেমন ধরো আগে কিন্তু কৃষকরা বিভিন্ন ধরণের পোকামাকড় যদিকরণে তারা কিন্তু কীটনাশকের প্রতি আসক্ত ছিল বাংলাদেশের সরকার এখন বিভিন্ন কৃষিজ এই সমস্ত আপনার অনুষ্ঠান আছে ও গুলোর মাধ্যমে মানুষ কে সচেতন করছে যে কীটনাশকের যে।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

ব্রিদ্ধ মানুষ তাদের মধ্যে কিন্তু একটা শারীরিক নিষ্ক্রিয়ার সৃষ্টি হতো অনেকে অসুস্থ হয়ে পড়তো অনেককে hospital নিয়ে যেতে হতো শুধু মাত্র কৃষিজ ব্যাপারে,

তারপর দেখা যায় এখন মানুষ অল্প জমির মধ্যে ফলনশীল বে~বেশি উৎপাদনশীল যেই আহ যেগুলি আছে যে শস্যগুলি আছে এগুলি উৎপাদনের প্রতি মানুষ ঝুঁকছে যার কারণের দেখা যায় যে মানুষ খুব কম পরিশ্রম করছে কিন্তু তারা একটা বড় ধরণের সফলতা পাচ্ছে এবং এটার কারণে কৃষি বাংলাদেশের কৃষি প্রধান দেশ আমরা জানি এবং বাংলাদেশের জনগন সেই আদিকাল থেকে কৃষির উপর নির্ভরশীল ছিল একটা বাংলাদেশীর শিল্প বলা যায়

আর এই কৃষির যে নিত্য নতুন যে আধুনিক প্রজুক্তি বা কীটনাশক ব্যাবহার বা হচ্ছে আহ সরপরিনের ব্যাবস্থা,

তাহলে মনে হয় যে তাদের জন্য একটু সহজ লভ্য হবে। বিভিন্ন কৃষি যন্ত্র পাতি কিনার জন্য কীটনাশক কিনার জন্য তারপরে হচ্ছে আপনার, জ্বালানি সেছ সার এই ওষুধ বিজ এই গুলো যদি সহজ লভ্য ভাভে সরবরাহ করা যায় তাহলে আমাদের কৃষি ব্যাবস্থা টা আগের তুলনা থেকে আরেকটু, ভালো হবে বা ভালো দিকে যাবে। আপনি, আমরা ছোটবেলায় দেখেছি আহ একটা zee TV তে একটা আনু, বাংলাদেশ television এ একটা অনুষ্ঠান দেখাতো মাটি ও মানুষ এর মাধ্যমে কিন্তু,

আহ শিল্প বিপ্লব এর একটা মাত্রা তৈরি করেছে যেমন মাশরুম চাষ যেটাকে আমরা আগে বলতাম যে ব্যাঙের ছাতা কিন্তু এটা কিন্তু যে এটা যে খাওয়া যায়,

আমাদের কিন্তু এ~এরকম অনেক অনেক কিছুই হচ্ছে আপনার ফলানো হচ্ছে বা এই বিষয়ে আমাদেরকে আরো বা যারা এই কৃষি কাজ করতেছে তাদেরকে আরোভা আরো নানা ভাবে বুঝায়, বোঝানোর মাধ্যমে এই জিনিসগুলো হয়তো আরো অগ্রগতি করা সম্ভব । আগের দিনে পাটকে সোনালিয়াস বলা হতো কারন পাট উৎপাদনের মাধ্যমে মানুষ অনেক বেশি পরিমাণে অর্থ আয় করতে পারতো কিন্তু বর্তমান আহ বহির বিশ্বে পাটের মানে প্রচলনটা কমে যাওয়ায় কৃষকরা কিন্তু এদিকে লাভবান হচ্ছে না কিন্তু আমরা যদি পলি ব্যবহার কমিয়ে দিয়ে, যদি আমরা পাট জাত দ্রব্য ব্যবহার করি তাহলে কিন্তু সেটা পরিবেষের ক্ষেত্রেও একটা মানানসই ভূমিকা পালন করব বলে আমি মনে করি আপনার কি মনে হয়? জি আধুনিক প্রজুক্তির আধুনিক প্রযুক্তির যে ব্যবহার গুলো সেই গুলোর ধারাই কিন্তু আমারা আমাদের পরিবেষের যেই ভারসম্য আহ টা চলে গেছে সেই ভারসম্য টা হয়তো আমরা আবার ফিরিয়ে আনতে চেষ্টা করতে পারি।

এটা কিন্তু আগে বাংলাদেশের প্রচলন ছিল না তারপর হচ্ছে ইস্ট্রবেরি ফল এটা কিন্তু বাইরের থেকে আগে রপ্তানি করা, আমদানি করা হতো এখন কিন্তু, এই ফলগুলি আঙ্গুর এগুলো কিন্তু বাংলাদেশে চাষ হচ্ছে ডুমুর এগুলিও বাংলাদেশের চাষ হচ্ছে উন্নত প্রযুক্তির আছে এগুলি এখন আমরা, আমদানি নির্ভর নয় বরং আমি তো আশা করি যে কিছুদিনের মধ্যেই হয়তো আমরা বাংলাদেশের থেকে এইগুলিও বিভিন্ন দেশে আমরা ইনশাল্লাহ রপ্তানি করতে পারবো এবং বাংলাদেশের,

জি অব্যাহত থাকার ফলে হচ্ছে আমাদের কৃষির আহ কৃষির যে ব্যবস্থাপনা ওটার উপরে একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে যাতে করে কৃষকরা সময় মতো, আহ তাদের ফসল ফলাতে পারে সেটা ঘরে আনতে পারে সেটার জন্য যেন যে মূল্য নির্ধারণ করা হয় যেন সব সময় যেন হতাশা না হতে হয় যে, ফসলের দাম কমে যাওয়াতে বা পণ্যের দাম কমে যাওয়াতে আহ হওয়াতে আহ কৃষকের মন ভেঙে গেছে ন্যাহ্য মূল্য পাচ্ছে না ন্যাহ্য জায়গায় সে বিক্রি করতে পারছে না এই জিনিসগুলো উপরে নজরদারি করা দরকার ।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 প্রক্রিয়াজাত করার মাধ্যমে যে একটা সিল্ক তৈরি হয়, এটা কিন্তু অনেক দামী একটা আহ পণ্য এবং এর মাধ্যমে সিল্কের যেই পোশাক আছে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 যে সমস্ত বিষয় রয়েছে যেমন, মৎস্য শিল্প তারপর হচ্ছে যে শিল্প এগুলো কিন্তু এই কৃষি খাতের মধ্যেই পড়ে আর কি যেগুলি আমারা আমাদেরকে অবশ্যই এই কৃষি জাত, পণ্যের পাশাপাশি এই সকল আহ যে সমস্ত আহ পুকুর রয়েছে সেগুলি যেন আবাদ হয় এবং পুকুরে জেন মানুষ মাছ চাষ করতে পারে তারপর, আর গৃহপালিত এই সমস্ত পশু আছে যেমন গরু, ছাগল, ভেড়া, না মহিষ এই গুলো পালনের মাধমেও কিন্তু মানুষ, আজ সাবলম্বী হচ্ছে এবং বেকারত্বের হার দিন দিন গ্রাস হচ্ছে তাই নয় কি?

ক্ষুদ্র আয় থেকে শুরু করে ক্ষুদ্র থেকে যদি শুরু করি তাহলে সবই পালন অল্প অল্প খরচে হচ্ছে ছাগল পালন জায়গা কম লাগে তাদের জন্য কারণ ছাগলের দুধ বিক্রি করা যায়, ছাগলের মাংস জন্য অনেক উপকারী আর এটা একটা ন্যাহ্য মূল্য রয়ে গেছে এভাবে কিন্তু যারা যারা বাড়ির আশেপাশে যদি ছোটখাটো একটা জায়গা থাকে সেখানেও কিন্তু আমরা ছাগল পালন করতে পারি।

বেকারত্ব ওইটা কিন্তু আমরা শেষ করতে পারি সেদিকে আমাদের সতর্ক থাকা উচিৎ। হুম কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে পেঁয়াজের দাম অনেক বেশি আকাশচুম্বি হয়ে গিয়েছিল যার জন্য সাধারণ মানুষ পেঁয়াজ কেনাকাটা করাটা তাদের জন্য খুবই কঠিন হয়ে গিয়েছিল তখন মানুষ বুঝতে পারল যে পেঁয়াজ চাষে চাষিরা বুঝতে পারল যে পেঁয়াজ চাষ এটার প্রয়োজনীয়তা আছে এবং, আহ এটার মাধ্যমে তারা লাভবান হতে হবে এখন কিন্তু মানুষ এই পেঁয়াজ চাষের প্রতি আগ্রহ বাড়ছে তারপর কিছুদিন আগে যখন বহি বিশ্বে,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 সরিষা ইয়ে করে সরিষা আপনার রক্ত নিয়ে আমদানি করে তারা দেখলো যে সরিষাটা যদি বাংলাদেশী উৎপাদন করা হয় তাহলে কিন্তু,

এটা পূরণ করে নিতে পারি তারপর আপনার সূর্যমুখী ফুল এই সূর্যমুখী ফুলের যে বীজ আছে ওটা থেকেও কিন্তু আপনার তেল উৎপাদন করা যায় এটা কিন্তু, আহ আগেকার দিনের কৃষকরা অনেকেই জানতেন না কিন্তু বর্তমানে কিন্তু এই যে কৃষি উন্নয়ন যে বিভাগ আছে তাদের প্রচার, প্রসারণা এবং সরকারের, সদ ইচ্ছার ফলে এখন কিন্তু সবাই এই দিকে ঝুকছে তাই নয় কি? জি এসবের মূলেই হচ্ছে আমাদের যে কৃষি ঋণের ব্যবস্থাটা আহ কৃষি ঋণের যে ব্যবস্থাটা এই উপকরণ সমুহ সম্ভবত কেনার জন্য সহজ, সহজ শর্তে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

তাদের তাদের কাজে লাগতে পারে এটা আমাদের বাইরে থেকে আহ বেশি দাম দিয়ে আনতে হবে না যেটা আমাদের বাংলাদেশে উৎপাদন হবে আমরা আমরা বাংলাদেশে এটা আমরা সবাই ব্যবহার করতে পারবো তাহলে । আমাদের এই কৃষির ব্যবস্থাপন্য টা আরও আগের থেকে আরও বেশি আহ সুন্দর হবে অগ্রগতি হবে । এজন্যই আমাদের সবার এ বিষয়ে সতর্ক এবং সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি ।

Hello, মৌমিতা ক্যামন আছো বোলো. আমি ভালো আছি। এমনি আর কি করছো এখন? বাড়ির সবাই ভালো আছে। আজকে মাছ ধরে নিয়ে এলাম পাঁচ Kilo । নিয়ে রান্না করছি।

আহ নিয়ে কাজের খবর তোমার।

আহ তাও মানে কেমন ভাবছো যে তোমার computer science নিয়ে, না তোমাদের ওই language এ যে ভাষা computer এর ভাষা নিয়ে কাজ করবে তাই ভাবছো? হ্যাঁ, তোমাদের যে এ থেকে। মানে বিদ্যালয় থেকে যে তোমাদের কি বলে প্রকল্প গুলো দেয়। তার মধ্যে কি ভাবছো? মানে কি প্রকল্প submit কর মানে জমা দেব এবার? নতুন ভাষার ওপরে। একটা কিছু করতে হবে। তো তোমাদেরকে শিখিয়েছে কি? তোমাদের বিদ্যালয়ে? এখন যেমন দেখো সব মানে website এর ওপরেই কাজ হয় হ্যাঁ। যত তুমি language শেখ ও বা যতই ভাষা শিখু বা যতই উন্নত মানের কিছু শেখো, যেটাই করবা সেই website এর ওপরেই program তৈরী হবে। হ্যাঁ। তো সেই সেইভাবে দেখো একটা ভাবনা চিন্তা করো, কি তৈরী করবে। আমিও তোমার যদি কোনো সাহায্য করতে পারি তো চেষ্টা করবো ঠিক করার। আমার অভিজ্ঞতা হ্যাঁ, বলতে কোনো ছোটর উপরে যদি এখন করো প্রথম শ্রেণী তোমাদের তো প্রথম বর্ষ প্রথম বর্ষতে। প্রথম বর্ষ কি একটার ওপরে ধ্যান দাও যে মানে যেটা তৈরী করবো তুমি একটা অব্দি last পর্যন্ত তোমাদের তিনটি চারটি যটাই বর্ষ থাকুক একটা project এর ওপরে ধ্যান দাও। যেটা প্রথম বছরে করবে আর তার থেকে দ্বিতীয় বছর ওটাকে upgrade version মানে আরো উন্নত মানের করো। তারপরে বসে আরো উন্নত মানের করো। কোন একটা নতুন ভাষা তৈরি করার চেষ্টা করুন। নতুন বর্ষর মধ্যে এমন কিছু করো যে মানে নেই ধরো। মানে যে জিনিসটা ধরো নেই। সেই জিনিসের ওপরে যদি কোনো মানে প্রকল্প তৈরি করা হয়। তো আমাকে লাগে যে better মানে ভালো হবে। কেন আগে কেউ করেনি। বা তুমি ধরো এরকমও যদি normal কোন প্রকল্প জমা দিতে চাও তো অনেক জায়গা থেকে পেয়ে যাবে বা অনেক বই থেকে পেয়ে যাবে। যে তোমার অনেক প্রকল্প মানে কি বলতো? সম্পর্কে বলা আছে, কিভাবে তৈরি করতে হয়। কিভাবে জানা যায় বা কি ভাষা ব্যবহার করতে হয়। এগুলো তো? অনেক মানে বইয়ে লেখা আছে। তো তার থেকে ভালো হবে কি বলতো নিজে মানে যত ভাষা আছে সবকে এক জায়গায় করে একটা ভাষা তৈরি করা।

যেই ভাষা তৈরি করবে সেই ভাষা চালু হয়ে যাবে। সে কথাও বলতে লাগবে বা সে সব কিছু করতেও লাগবে। তো তাকে আপ মানে এবার তোমাকে আরো উন্নত মানের করতে হবে time দিয়ে।

আমার দশ থেকে পনে পনেরো দিন লেগেছিল। পনেরো দিন। হ্যাঁ। হ্যাঁ কেন হবে না? আমি ছোট তখন আমি কি করেছিলাম যেন একটা মানে পাপিয়া সব যেমন online store হয়। তো তার পুরো database কে মানে তার data যেগুলো জমা হয় এক জায়গায়, নির্ধারিত যে মানে data গুলো জমা হয় না। সেই data গুলো জমা এক জায়গাতে হয় কিভাবে তাকে progra মানে run করাবো কিভাবে এইগুলোকে আমি এক জায়গায় করেছিলাম। তখন আমি। তারপরে আরেকটা করেছিলাম তোমার যেমন হয় ধরো মানে অন্য জনের copy কর। Copy মানে দেখে দেখে তখন হ্যাঁ। তারপরে যেমন Iron Man movie হ্যাঁ, Iron Man movie দেখেছিলাম, তো Iron Man movie দেখার পরে J. A. R. V. I. S. বলতো না AI একটা J. A. R. V. I. S. । কথা বলতো?

সব করবে থেকে আজ থেকে সব করবে hack থেকে আজ থেকে পুরো control করবে। এরকম ভাবে একটা project তৈরি করবো ভাবছিলাম। কিন্তু যেহেতু অনেক বড় বা অনেক টাকা পয়সার ব্যাপার। তো তখন করা হয় নি। হ্যাঁ, সেটাও করতে পারো বা একটা জিনিস করতে পারো ভাবলাম যে redaction হবে না যেহেতু graphics ওপরে depend করে। তো ভাবছিলাম। আমি ভেবে তোমাকে তখন বলবো একটা। হ্যাঁ, সেটাই যেহেতু একটু ভাবতে হবে। মানে একবারে তোমাকে বলে দিলাম। নিয়ে তুমি করে দিলে বা এরকম তো হয় না। একটা ভাবতে হবে তুমিও একটা কিছু ভাবো আমিও একটা কিছু পাবি নিয়ে দুটোকে এক জায়গায় করবো। নিয়ে তখন একটা চিন্তা ভাবনা করা যাবে যে কেমন ভাবে করা যায়। হ্যাঁ, তো ভালোই হয় তখন হ্যাঁ, তখন তো বলেছিল। যে ভালো হয়েছে। কিন্তু একে ধরো একই প্রকল্প যদি বারবার করা হয়, বা ধরো অন্য জায়গা থেকে দেখে তুমি আর একটা প্রকল্প বানিয়ে নিলে তাহলে তো আর হবে না। যেহেতু, যেই জিনিস বানানো আছে সেই জিনিসের ওপরে যদি কাজ করা হয়। তো হয়তো অতো number পাওয়া যাবে না। কিন্তু যদি নতুন একটা জিনিস যে কেউ করেনি বা যে যেটার উপরে কেউ কাজ করেনি। সেই project যদি তৈরি করা হয়। তো আমাকে মনে হয় যে সব থেকে ভালো হয়।

হ্যাঁ, সে তো অবশ্যই প্রশ্ন উঠবে। কিন্তু তুমি তোমাকে তো আমি আমি তো বানিয়ে দেবো না, না। তুমি তো বানাবে। আমি তোমাকে শুধু মানে যে lang ভাষা গুলো হয়, সেই ভাষা গুলো আমি তোমাকে দিয়ে দেব। এবার

হ্যাঁ, সেটা তো আরো ভালো হয়। নাহলে একটা চিন্তা ভাবনা করো কেন? যে হ্যাঁ, এরকম ধরনের প্রকল্প তৈরী করবো বা এরকম ধরনের একটা প্রযোজক মানে প্রকল্প তৈরী করবো বা এরকম একটা ভাষাকে আমরা উন্নত করবো। তো একটা ভাবনা চিন্তা করো তখন দুজন মিলেই না হলে কাজ করা যাবে।

সেরকম কাজ করতে হয় কাজের ওপরে মানে অনেক ব্যস্ত থাকি তো। এখন ওই ধরনের মানে ভাষার দিকে অত time পাই না। যে কি develop করব, কিছু তৈরি করব। মানে একটা যেহেতু কাজের ওপরে পড়েগেছি না।

হ্যাঁ, দেখছি আমি ব্যবস্থা করছি। কিন্তু, তোমাকে কি কাজ ভালো লাগে? বলো। হ্যাঁ, স্যা। সেটা তো বুঝছি। কাজ তো ধরো এখন available । মানে কাজের এখন অভাব নেই। কিন্তু, কাজটা মানে তোমার কোনটার উপরে মানে কি আগ্রহ আছে যে আমি এইটা পারি। আমি এটা করতে চাই বা আমি এটা করতে পারবো, এরকম type এর তোমার কোনো আগ্রহ আছে তো বলো তাহলে সেরকম ভাবে কাজ দেখবো।

ঠিক আছে তাহলে দেখবো একটা ভালো কাজ। computer এর ওপরে। ঠিক আছে কোন side এর? আমাদের এই রামপুর side এর মধ্যে করতে চাইছো? না বাইরে কোথাও করতে চাইছো কলকাতা বা বাইরের দিকে বলো? ঠিক আছে, তাহলে বাড়ির আশেপাশে যদি আমি পাই রামপুরহাটের দিকে। তো তখন আমি তোমাকে জানাবো। হ্যাঁ, মৌমিতার ঠিক আছে আমারও কাজ করতে হবে। তো ব্যস্ত আছি। তো রাখছি হ্যাঁ।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 একটা study করে দেখা গেছে যে একশ খানা breakout এর মধ্যে ষাঠ খানা breakout ও হয়েছে তাহলে একবার ভাবুন? যে আমাদের মতন ছোট ছোট retail traders দের কিভাবে track করা হয় market এ? যাতে আমরা খুব পরিমাণে loss করি আর যারা যারা বড় বড় player রা রয়েছে যেরকম FIR আছে TIR আছে তারা যাতে profit করে তো এই ভাবে market এ তারা কাজকর্ম করে। তো এই যে chart এর উপর যে breakout গুলা হয়, এদের থেকে বাঁচার উপায় আছে। আর আমি আপনাদের insure করছি যদি আজকের video টা মন দিয়ে দেখেন, তাহলে next time থেকে আর কোনো এই breakout র এর trap এ আর আপনি পা দিবেন না তো চলুন আর দেরি না করে video টা শুরু করা যাক। ঠিক আছে? তো সবার প্রথমে একটা কাজ করি আমরা আজকে headline টা লিখে নিই। Topic টা কি? আমরা topic টা আলোচনা করবো। how to Identify A false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 Okay তো আজকের topic হচ্ছে এটা। তো এটাকে একটু ভালো করে বড় করে headline এর মতোন উপরে রেখে দি। fine label টা বুঝতে আরও সুবিধা হবে। দেখুন logically বলতে গেলে একটা chart এর উপর breakout হওয়ার পর,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

সেটা কি? সেটাও বলবো আপনাদের details এ কোনো চাপ নেই। তো চলুন জেনে নিই, আর অনেকে যারা নতুন আছে তাদের কাছে breakout টা কি? তাদের কাছে যাতে confusion থাকতে পারে তাদেরকে একটু আমি clear করতে চাই। ধরুন এটা একটা resistant okay? আর ধরুন এটা হচ্ছে একটা support. clear? আমাদের chart এর উপর কি দেখি? share market এ একটা resistant থাকে আর একটা support থাকে তাই তো? তো price যদি এই resistance টাকে break করে দেয় then এই ঘটনাটাকে বলবো আমরা, কি? brackout. Brackout clear? আর যদি এই support এই support টাকে যদি price break করে দেয় নিচের দিকে then আমরা এই ঘটনাটাকে কি বলবো? কি বলবো? breakdown.

চলে আসে। এ কি হচ্ছে? তাদের loss হচ্ছে। তো এই হাত থেকে কি ভাবে বাঁচা যায়? এইটা আজকে video টা একদম details এ জানবো যাতে next time থেকে আর কোনো problem না হয়? আর এখানেও তাই breakdown এর ক্ষেত্রে আহ কিভাবে trap এর হাত থেকে বাঁচবো?

তো প্রথমত fake breakout গুলো চেনার না দুখানা উপায় আছে। একটা উপায় আমরা জেনেনিই প্রথমে এইটা একটা resistance. okay? এটা ধরুন আহ একশোর এর কাছাকাছি একটা resistance রয়েছে, আর price ধরো এখন রয়েছেন নব্বই এর কাছাকাছি। Price কি করলো? উপরে যেতে যেতে direct break করে দিলো। এই break out এ কখনো আপনি পা দিবেন না। কারণ যখন এত নিচ থেকে direct এসে break করে দিচ্ছে এই break out এ আপনি পা দিবেন না। হ্যাঁ মাঝে মাঝে কি দেখা যায়? কিছু একটা news থাকে বা কোনো একটা earning show করলো then চাইলে side এ একটা volatile move দেখা যেতে পারে সেটা আলাদা ব্যাপার। কিন্তু maximum time কি দেখা যায়? যে price কখনো normal time এ এই একটা resistance zone direct গিয়ে এত নিচ থেকে break করে দেয় না। কি করতে পারে? price আপনি নিজে ভাবুন। এতদূর থেকে যারা buy করে নিয়ে গেছে price কে, তারা তো profit book করবে। তারা যখন দেখবে এটা একটা resistance তো এই resistance এর কাছাকাছি গিয়ে তারা profit book করবে। কারণ তাদের কাছে একটা resistance থাকে যে প্রায় এর থেকে বাইরে এখন যেতে পারেনা পরে যেতে পারে তখন আমরা entry করবো। কিন্তু এখন যেতে পারেনা। তখন কি করে? price এইজায়গায় একটু বিশ্রাম নেয়। okay এই range এর কাছাকাছি বিশ্রাম নেয়। ধরুন আপনি ninety eight এই point এর কাছাকাছি বিশ্রাম নেয়। then যখন break দেবে তখন আমরা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 কি করলো? price নিচ থেকে direct গিয়ে break করে দিলো। তা আপনাদের condition কি ছিলো? যে এখানে direct break এ আমরা এখানে buy করবোনা, আমরা wait করবো যদি market এই যে resistance যে~ যেটা ছিলো সেটার কাছে price যদি support দেয় মানে pull back দেয়,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 Then আমরা তখন এখানে entry নিতে পারবো তার আগে না। okay? তো এবার একটু দেখে নিই এই যে আহ আমি কত টা জানলাম এটা একটু chart এর উপর দেখতে কেমন লাগে? তো chart এর থেকে একটু বুঝে নি তাহলে আমাদের কাছে একটু সুবিধা হবে। দেখুন তাহলে এখানে কি করছি ভালো করে বোঝার চেষ্টা করুন? কি করেছে price? এটা recently একটা আহ chart আপনি নিজে গিয়ে chart এর উপর open করে দেখতে পারেন। আহ এটা হচ্ছে ইন্ডিয়া সিমেন্টের chart. দেখছি যে price একটা অনেক দূর এটা হচ্ছে ধরে নিন দুহাজার সতেরো। মানে দুহাজার সতেরোর জুন জুলাই এর কাছ থেকে একটা price resistance face করেছিল। দুহাজার সতেরো সাল ভেবেদেখুন price এর কাছাকাছি গেছিলো,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 Clear? তারপর কি হয়েছে? যেটা as~ usual হয় সব সময় মাথায় রাখবেন direct যখন এত নিচ থেকে break করে break করে দিচ্ছে, তখন সেটা fail হয়ে যায় যথাস্থানে change হয়ে গেছে। upcoming সময় দেখা যাবে এখানে হয়তো consolidation করবে then যখন break করবে আমরা তখন এখানে entry নেবো। long term এর জন্য নিতে পারি। তো এটা হচ্ছে একটা example. চলুন আরেকটা example দেখে নিই, যে এটা শুধু এক~ একটা জাগায় কাজ করেছে না কি আরো দু তিন জাগায় কাজ করা। তো চলুন দেখে নিই দেখুন এখানে কি করছে? simple price এখানে resistance পেয়েছে এখানে resistance পেয়েছে এখানে resistance পেয়েছে। তারপর দেখুন price একদম নিচ থেকে কোনো জায়গায় rest নেয়নি একদম direct ninety degree angle এ break করে দিয়েছে এইটাকে। তো আমি কি বললাম? যে এভাবে যখন direct break করে দিচ্ছে তখন আপনি বুঝে যাবেন যে, এই break out টা sustainable হবে না। তো কি হয়েছে এখানথেকে? নিচের দিকে আবার কিছু ক্ষণ ওখানে time spend করে নিচের দিকে fall হয়ে গেছে। দেখুন কি ভাবে deep correction হয়ে গেছে। যদি আপনি এখানে entry নিতেন অবশ্যই আপনি ফেঁসে যেতেন।